একটা ব্রিজের উপর একজন উ বাইক নিয়ে আসছেন এবং একটা মহিলা দাঁড়িয়ে আছে একটা বাচ্চা আর তার মা হেঁটে যাচ্ছে।

এখানে কীর্তনের রিহার্সেল চলছে। গিটার রয়েছে মাদল রয়েছে।

একজন মহিলা গিটার পরিবেশন করছেন। আর দুইজন সংগীত পরিবেশন করছেন। একজন মাদল বাজাচ্ছেন।

একটি মসজিদে দুজন মারামারি করছে।